তাহলে কিন্তু খুব ভালো হয় আমার মতে সেটাই আমার ওই রকমই মানে যদি এক বার ধরো করিয়ে নেই তারপরে হয় তো মাসে অন্তত এক বার করাই তো সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্তেক সপ্তাহে তো ওটাই তো হতে পারে আবার কি হচ্ছে এইরকম শুনলাম নাকি যদি সপ্তাহের মাথায় না হচ্ছে link এটা তাহলে কিন্তু পাচ্ছেনা তাদের কে রেশম দিচ্ছে না বলছে যে পরের সপ্তাহে হ্যাঁ এরকম একটা ব্যাপার আগে তো ধরো ছোট পারা আঃ রশিদের মতো কি একটা দিতো সেখানে তোমার নাম লিখে দিতো বা তাদের Signature দিয়েদিত বা কত কি ওই জিনিস গুলো পাবে চাল বা তো এই জিনিস গুলো তোমার তুলে দেওয়া হতো কিন্তু এখনকার যেই ব্যাপার তা নাম পুরোপরি একদিমই আলাদা তাহলে তাহলে মনো করো যে যদি আঃ এখন এই এই আমার aadhar link তা বা কোনো কারণে হয় তো link তা হচ্ছে না তাহলে এই সপ্তাহের রেশম তা আমি পাবো না হ্যাঁ মানে আমি ওটাই শুনলাম যদি তুমি এই সপ্তাহের ধরো aadhar link তা না করলে তাহলে তুমি রেশম পাবেন এই সপ্তাহে তোমাকে বলে দিবে যে আঃ পরের সপ্তাহে তুমি link করে আসবে দুবারের মানে যে জিনিস গুলো পাবে

তুমি হয় তো দিলে আঃ তোমার ই গুলো তারপরে ওকে বলতে হবে যে আমি আগের সপ্তাহে নিয়েনি তুমি যদি না বোলো তাহলে দিবেনা আবার তো আগের সপ্তাহে বলতে হবে যে না আমি আগের সপ্তাহে আমার link হয় নি তাই আমি পাইনি হুম তখন বলবে যে ঠিক আছে তাহলে নিয়েনাও এরকম একটা ব্যাপার তবে দিবে আর যদি নাও বোলো তো তও দিবেনা োর যদি জানতে পারে

ওই মানুষ অনেকেই আছে চালাকি ব্যাপার তা করিয়ে নেই আঃ তাহলে তো ওদের হয় তো দিলে এক বাড়ে লাভ হয়েগেলো সেই জিনিস তা যে এই সপ্তাহে হয় তো যারা মাল নেয়নি পরের সপ্তাহে যদি না দেওয়া হয় সেই মাল তা তাহলে তো ডিলারের একটা লাভের অংশ তা ডিলার পেয়ে যাচ্ছে না কারণ যেই চাল ডাল আঃ গম যেটা দেয় আর কি আঃ যাবতীয় জিনিস তো সেই জিনিস তা কিন্তু ডিলারের কাছে থেকে যাবে সেটাই সেটাই অনেক এরকম পেয়ে যাবে তুমি হয় তো দেখবে যে আঃ হয় তো চাল তা পাবে তোমার দশ কিলো সেখানে দিয়ে দিচ্ছে তোমার পাঁচ কিলো হ্যাঁ চালাকি করে বা তোমার পাঁচ কিলো না দিলেও তোমার আট কিলো দিয়ে দিচ্ছে সাড়ে আট কিলো দিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার মানে আঃ সাধারণ মানুষের কাছে কি করে নিয়ে নিতে হয় সেটা কিন্তু তারা অনেক তা ভালো ভাবে জানে হুম হুম হুম ওদের তো এই সব ব্যাপারে তো মানে expert না এরা হুম মানে ডিলারি গিরি করে করে ারা ছোট থেকে দেখে এসেছে শিখে এসেছে যেই ব্যাপার গুলো ওরা জানবে কি করে মানুষের কাছে মেরে খেতে হবে বা কম দিতে হবে সেই জিনিস গুলো ওরা জানে আর আমার মোতে এটা দিয়ে দেওয়া উচিত যদি এই সপ্তাহের উম চাল আর গম তা যদি না পাই তাহলে এই link যদি না হয় এই সপ্তাহে আবার link তা যদি মানে finger print যদি না হয় তাহলে আমার মানে পরের সপ্তাহে যদি হয় তাহলে সেটা দিয়ে দেওয়া উচিত হিসাবে কারণ আঃ এক দিক গরিব মানুষ রায় তো এই রেশম তা নেই সেটাই সেটাই তো সাধারণ গত পয়সা তো আহ মেরে খেলে হবে না আর গরিব বলেই তো ওরা হয় তো রেশনে যাচ্ছে বা চাল গম তা নিতে যাচ্ছে সেটাই মানুষ ধরো সাধারণ মানুষের কাছে যদি বেশি তারা যদি চালাকি তা জানতে পারে তো ভাই মানুষরাও সাধারণ মানুষ রাও কিন্তু ছেড়ে কথা বলবেনা এরকম একটা ব্যাপার আরেকটা জিনিস কি বোলো তো যে অনেক আমি অনেক এরকম দেখতে পাবে হ্যাঁ যে দুটো বির্ধ আর কি তারা স্বামী স্ত্রী মিলে থাকছে এবং তারা রেশম পাই তো এই যে তোমার জিনিস তা হয় তো কোনো সপ্তাহে তাদের কে তো কিছু করে খেতে হবে তো কোনো সপ্তাহে তো তারা link তা পেলো না তার পরের সপ্তাহে তো পেলো না তাদের কিন্তু শুনেছি নাকি দেয়না তো এই রকমই এক বার অনেকটা ঝামেলা হয়েছিল যে aadhar card link হয়নি তারপর একটা ঝামেলা সৃষ্টি হয় তো সে খানকার মানে তার বাবা আগে ধরো ই করতো মানে দিতো সব কিছু জিনিস পত্র গুলো হ্যাঁ রেশম এ তো তার ছেলে আর কি করতো তো তার ছেলেকে নাকি মারধর অনেক কিছু করা হয়েছিল সেখান থেকে তো যাক আমার মতে বলে যে ঠিকই আছে দেওয়া তা উচিত কারণ কি তারা দুজনে এত বিদ্ধ তোমার দেখে মায়া লাগবে এমন একটা ব্যাপার তো যাই হোক নাকি শুনলাম যে তার স্বামী রা গিয়েছিলো কাজে মানে ধরো অনেক বিদ্ধ তও গেছিলো কাজে মানে খেতে তো হবে কিছু তো তো তার জন্য হয় তো কাজে গেছিলো নিয়ে ওই দু দু সপ্তাহ হয় তো link পাইনি আর জিনিসও পাইনি মানে কাজের সম্পর্কে বাইরে ছিল দু সপ্তাহ তো আনা হয় নি তারা এক বার গেছিলো তো বলেছিলো যে link না হলে দিবোনা পরের সপ্তাহে আসবেন তো পরের সপ্তাহ হয় নি যখন তারপরের সপ্তাহ গেছে তখন বলেছে না আর হবে না হ্যাঁ তখন ওই বিষয় নিয়ে অনেক ঝামেলা বা োর তো দুজনে ধরো অনেক বিদ্ধ তার পাশের দাঁড়িয়েছিল অনেক মানুষ এবং তাকে সাহায্য

আহ আমার মোতে যদি না দেয় তাহলে কিন্তু খুব খারাপ কাজ করবে আর এটা দিয়ে দেওয়া উচিত কারণ হতেই পারে আমি আজকে অন্য কোথায় বাইরে গেলাম তো সে মাসের পাখ সেই দুই মাসের বা দুই সপ্তাহের আমি রেশনটা হয়তো নিতে পারলাম না তো দুই সপ্তাহ পর দুমাস যদি না আসি পরে কি আমি পাবো না সেই জিনিসটা আর সেটা তো আমার যাওয়া উচিত কারণ ওটা তো আমার আমার মানে আমার নামে আছে। বা আমার ভাগ আছে এতে তো সেটা তো দেওয়া উচিত। এখন ওরা যদি না দেয় এটা একটা বদমাইশি একটা ব্যাপার এটা একটা ওরা চালাকি করে রেখে দিচ্ছে হয়তো তবে পাওয়াটা উচিত আর

সেটাই সেটাই তো সেই ঝামেলাটা অন্তত clear হয়েছিল তো হলো আর কি কারণ কি বলতো তাদের তারা কি তাদের থেকে নাকি শুনেছি অনেক বৃদ্ধ মানুষের সঙ্গে এরকম করেছে তারা হয়তো ততটা জোর ছিল না তো তখন কি হয়েছিল সেজন্য এটা হয়েছিল ভালই হয়েছিল তারাও শিক্ষা পেয়েছি আর কি তাই না আচ্ছা হুম হুম সেট হবেই সেট হবেই আর এখন দেখছি যে তুমি কোন কিছু নিতে যাও দেখো যে একটা বাইক নিতে যাও তাও দেখছি যে একটা আধার কার্ডটা লাগবে মানে এমন অবস্থা বাইকটা যদি আমার নামে করি তাহলে নামের ঠিক আছে কিনা সেটা aadhar card দেখে নিয়ে আবার মানে করবে আর কি নামটা করবে এটা কিন্তু একটা মানে মারাত্মক ব্যাপার হয়ে যাচ্ছে সেটাই সেটাই কিন্তু একটা কি বলতো যে aadhar card এ যে ডিজিটাল ব্যাপার টা পুরোপুরি ডিজিটাল হয়ে যায় তাহলে দেখো সামনে মানুষের জন্য অনেক ভালো হবে সেটা ধরো একটা যেমন A T M card এ মত হয় সেটা আলাদা ব্যাপার link এর বিষয়টা বল যে কোন জিনিস হ্যাঁ বা তোমার হয়তো একবার করে নিলে সেই ঝামেলাটা হয়তো আর সেই সপ্তাহে বাস সেই মাঝখানে থাকবে না তো এই জিনিসগুলো করলে অনেকটা ভালো হবে তাই না

প্রত্যেক মাসে বা বছরে একবার করে আপডেট করা এটার পক্ষে সম্ভব নয় কারণ আজকাল তো লোক আর কি ফাঁকা তো নেই কারণ সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আর তো সাধারণ যে কেউ হয়তো চাষবাস ব্যস্ত তে ব্যস্ত তো সাধারণত time এর খুব অভাব

সেটাই সেটাই ঠিক আছে চলো অনেক কোথায় হলো আজ কে তাহলে মোটামোটি নাকি

আজকে অনেক কথা হলো ভালো থেকে আর পরে আবার কথা হবে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখলাম

হ্যাঁ বল বাবর, তুই কেমন আছিস? এই চলে যাচ্ছে মোটামুটি তুই কেমন আছিস? আর বলিস না ভালই আছি, শরীরটা খারাপ দুদিন ধরে তো তাই একটু ভালো নেই আর কি।

আরে ওই তোর ওই weather টা change হচ্ছে না ওই জন্যই তোর ঠান্ডা লেগেছে আরকি জ্বর মাথাব্যাথা যেগুলো হয় আরকি। আহ যে ডাক্তার ডাক্তার দেখাসনি? আরে ডাক্তার সেরকম ভাবে দেখাইনি বলতে গেলে তোর ওই মানে বাড়িতে ওষুধ ছিল আরকি মানে প্রাথমিক চিকিত্সার যে ওষুধ গুলো হয় এনে রেখেছিলাম তো সেগুলো একটু খেয়েছি, তারই মধ্যে একটু সুস্ত আছি আরকি। ওহ, তুই কোথায় কোথায় মানে আছিস মানে তোর কথাটা একটু slow আসছে বুঝলি তো। ওহ slow না আসলে তোকে বললাম না যে একটু শরীর খারাপ না ওই জন্যই মানে কথাটা ঠিক মতো যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছিস?

তা বলছি বাড়ির সব ভালো আছে তো কাকু কাকিমা? হম সবাই ভালো আছে। আমি এখন করছি বলতে গেলে এখন উম সেরকম কাজ তো করি না বলতে গেলে এখন পড়াশোনাটাই করছি।

আমি তোর কলেজে এখন first year চলছে। ওহ মানে এই বছর নতুন admission নিয়েছিস নাকি?

আমারও তো same একই আমি তো এখন কলেজে ভর্তি হয়েছি আর কাজ তো সেরকম করছি না তবে আমার তো second year চলছে মানে তোর second year first sem আর তোর কোন sem, আমার first sem, এই সময় তো শুনি মানে আমাদের তো পরীক্ষা বা তোদের পরীক্ষাটা কবে মানে কলেজ থেকে তোর পরীক্ষা, কলেজ থেকে পরীক্ষা বলতে আমাদের যে সেই দশ নম্বরের internal পরীক্ষা হয় না সেটা ধর এই কিছুদিন হলেও হয়ে গেল আর sem এর পরীক্ষা মানে final পরীক্ষাটা এখন কবে হবে ঠিক বলতে পারছি না, মানে এখন তোদের internal পরীক্ষা চলছে? হম এখন internal চলছে,

মে জুন মাসে আর এখন তো ফেব্রুয়ারি চলছে। হ্যাঁ, দেখ হাতে এখনো কিন্তু দুই তিনটা মাস তোরা পাবি।

হ্যাঁ দেখ আমার পরীক্ষা চলছে বলতে গেলে তোর ওই তো ফেব্রুয়ারি মাসের আজ তো মনে হয় আজ তিন তারিখ হল তা আমার পরীক্ষাটা start হলো গিয়ে তোর ওই ফেব্রুয়ারি তেরো তারিখ থেকে। ফেব্রুয়ারীর তেরো তারিখ থেকে আহ নিয়ে পড়াশোনা কেমন চলছে? এই পড়াশোনা চলছে আরকি। না তুই বল, বলছি এখন যা পড়াশোনার মানে কি আর বলবো অতটা তো সেরকম দামই নেই ধর পড়াশোনার যেটা এখন শুনছি, দেখ যেটা তুই বললি সেটা একদম ঠিক বলেছিস মানে আগের সময় আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশুনা বলতে দেখ আমরা শুধু সব সময় বই নিয়ে পড়তাম। সকাল হলে আমরা টিউশন যেতাম, বিকাল হলে আমরা পড়তে যেতাম, সন্ধ্যা হলে আবার আমরা একবার পড়তে বসতাম।

এখন ছেলেগুলো না পড়তে চায় না আসল এটা না আসল ব্যাপার বাড়িতে গার্জেন মা বাবা তারা ঠিকমত ছেলেকে শিক্ষা দিতে পারছে না বলেই কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। হম আর এখন তো সেই মানে কি এখন বাচ্ছা ছেলে একটা বইয়ের থেকে বেশি সে এখন online যে game গুলো উঠেছে সেই সেদিকে এখন নেশা বেশি।

মানুষ যদি সেটার ভালো ব্যবহার যদি করতে জানে। তাহলে তার ভালো প্রভাব আছে। আবার যদি তাকে খারাপ ভাবে ব্যবহার করে তাহলে তার খারাপ প্রভাব আছে। এই যে তুই ধর পড়াশোনা বাদ দিয়ে যদি সারাটা দিন গেম খেলতে বসিস তাহলে তোর তো ক্ষতি হবেই। হ্যাঁ ওটাই যদি মানে পড়াশোনাটাকে যদি fashion বাদ দিয়ে এবার যদি game টাকে মানে ও বেছে নেয় তাহলে তো ওর ক্ষতি হবেই। হ্যাঁ দেখ সেটাই এটা একটা কথা যেটা তুই ভালো বলেছিস। দেখ game কিন্তু প্রত্যেকটা মানুষের খুব প্রিয় ঠিক আছে কিন্তু ধর তুই হয়তো game খেলিস আমিও হয়তো game খেলি। আমরা কি করি আমরা সবাই পড়াশোনার সময় পড়াশোনা করলাম। আমরা কোন কাজ করছি সে সময়টা কাজ করলাম তারপর কি হল যে সময়টা ফাঁকা সময় পেলাম সে আমরা সেই সময়টাতে কিন্তু game খেললাম। হম এইটাই। হ্যাঁ আহ বলছি যে মাধ্যমিক পরীক্ষায় মানে কত percent number পেলি তুই তারপর তো তোর সাথে কোন কথাই নেই মানে অনেক দিন যাবত তোর সাথে কোন কথা হয়নি।

হ্যাঁ সেটাই তো, তাও কত percent পেয়েছিলিস আরকি? আর মানে না বলার মত। যে কারণে আমি ধরো পাস করার মত পেয়েছিলাম তো fifty five percent পেয়েছিলাম। ওহ fifty five percent,

আর high secondary তে কত পেয়েছিলিস মানে HS পরীক্ষায় সেটা তো হয়তো ভালো হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ এটাতে ভালো হয়েছে কারণ দেখ মাধ্যমিকের result টা যখন খারাপ হয়েছে তখন তো আমাকে উচ্চ মাধ্যমিকের result টা তো মানে একটু ভালো করতে হবে সেজন্য ধর ওটা অনেক চেষ্টা করে তো ভালো result করেছি। হ্যাঁ দেখ এটা একটা ভালো দিক যার একটা খারাপ হলো বলে দ্বিতীয় টাও খারাপ হবে সেটা না দেখ প্রথমটাতে হয়তো খারাপ কোনো কারণ বশত হয়েছে হয়তো কোন পড়াশোনার দিকে কোনো গাফিলতি হয়েছে বা পড়াশোনাটাও ঠিকমতো নিতে পারেনি। সেই জন্য নাম্বারটা আসে কিন্তু দেখ, HS এ কিন্তু ভালোভাবে খেটেছিস ভালো number তুলেছিস এটা শুনে খুব ভালো লাগলো। হম ভালো number বলতে গেলে ধর আমার result ছিল তোর seventy two percent, সেটা তো খুব ভালো দেখ। HS এ তুই seventy two percent পেয়েছিস সেখানে তো মাধ্যমিকে fifty five percent পেয়েছিস মানে অনেকটা কিন্তু develop করেছিস তুই পড়ার দিক থেকে। হম তা বলছি তুই যে বললি মানে college য়ে পড়ছিস তা কোন college য়ে পড়ছিস কোথাকার college বাড়ি থেকে তার দূরত্ব কত? আমি তো সেরকম তো আমাদের পড়ার চাপ তো সেরকম লয় মানে বলতে টাকা পয়সার একটা ব্যাপার আছে সেই জন্য ধর আমি এই আমাদের যে কলেজটা আছে রামপুরহাট, রামপুরহাট college টা ঐখানে ভর্তি হয়েছি। ও হো রামপুরহাট college এ ভর্তি হয়েছিস, তা তোর রামপুরহাট college টা পড়ে কোন জায়গায় গেলে সেটা আমায় বলতে পারবি মানে আমার বা রামপুরহাট যাওয়া আছে মানে মাঝে সাজে কারণ আমি রামপুরহাটে college আছে কিনা সেটা ঠিক জায়গায় সেটা আমি জানিনা, রামপুরহাটের কোন জায়গা বলতে গেলে তোর দেখবি একটা যেখানে হাট বসে না সেই ছপকর বলে আছে ওইদিকে গিয়ে তোর পাঁচ মাথা পাঁচ মাথা হয়ে ওই দিকে যেতে হয়। হ্যাঁ দেখ ছপকর নামটা শুনেছি কিন্তু পাঁচ মাথা হয়ে ধর আমি চলে গেলাম ঠিক আছে তা তোর মে কত টা দুরত্ব মানে bus stand থেকে? bus stand থেকে প্রায় দু কিলোমিটার হবে। মানে ওটা হেঁটে যাওয়া যাবে? হ্যাঁ হেঁটে যাওয়া হবে। তুই যদি না দেখ এটা সেটা তোর ওপরে depend করে, তুই এবার যদি ভাবিস যে হেঁটে যাওয়া হবে তাহলে হেঁটে যাওয়া হবে আর যদি ভাবিস যে না হেঁটে যাবো না তাহলে টোটো করে যেতে পারিস। তা মানে হেঁটে গেলে কত মানে কত সময় লাগবে দু কিলোমিটার রাস্তা মানে তুই তো যাস বা তোর তো এগুলো ভালো জানা থাকবে। দেখ আমাদের হাঁটা অভ্যেস আছে সেইজন্য আমাদের ধর বেশি সময় লাগেনা, দশ থেকে পনেরো minute লাগে তারমধ্যে আমরা পৌছে যাই। ও আর আমি যদি ধর প্রথম যাবো তো ধর আমি চিনিনা অতটা রাস্তা তাহলে আমাকে নিশ্চয়ই টোটো করে যেতে হবে। হ্যাঁ তুই যদি একদিন টোটো করে যাস তাহলে তুইও রাস্তাটা চিনে যাবি, তখন না হয় তুই একাই যেতে পারবি। হম সেটা একটা ঠিক কথা প্রথমে আমি জানিনা আমি ধর বেশি চলে গেলাম হয়তো আমার রাস্তা ভুল হয়ে যেতে অনেকটা সময় লেগে যায় আমার college টা যেতে তাই না?

দেখ তুই যেহেতু bus stand থেকে আসবি তো bus stand থেকে এলে কিন্তু টোটোওয়ালা তোকে বলবে পনেরো টাকা কিন্তু মানে যে টাকাটা নেয় আমরা ধর প্রথমে যখন আসি তখন ধর দশ টাকা করেই আসি আমরা। ও যেহেতু তোরা college student বলে তোদের কাছে দশ টাকা নেয় নাকি? হ্যাঁ। তা আমি যে প্রথমবারের জন্য যাবো তো আমার কাছে কি দশ টাকা নেবে, আমি যদি বলি আমি college এর student বা college যাবো? তুই যদি বলিস college যাবো তোকে পনেরো টাকা বলবে কিন্তু তুই বলবি যে না পনেরো টাকা নয় দশ টাকা করে যাওয়া আসা করি, তাহলে তোকেও দশ টাকা দিয়ে দেবে। ও মানে আমি যদি নাও যাই তাই আমায় বলতে হবে যে আমি প্রত্যেকদিন যাওয়া আসা করি।

তাহলে দশ টাকা নেবে?

হ্যাঁ নাহলে পনেরো টাকাই । এটা খুব ভালো একটা দিক দেখ college এর student দের জন্য মানে ছাড় বলতে গেলে এটা মানে পড়তে যাওয়ার পক্ষে আজকেও কিন্তু পড়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু সুযোগ সুবিধা থাকে দেখ বাসে ট্রামে ধর অনেক টা কম ভাড়া মানে আমি যতদূর সম্ভবনা শুনেছি। হম মানে student দের student এর পক্ষে মানে অনেক সুবিধা করা আছে তাই না? হ্যাঁ দেখ অনেক সুবিধা বলতে গেলে এই দেখ তুই যেমন বললি যে তোর কাছে ভাড়া টা হয়তো পনেরো টাকা যদি নেয় তার মানে তুই, কোথায় গেলে আরকি ধর অন্যজন তাহলে সেখানে কিন্তু student রা ওখানে গেলে কিন্তু দশ টাকা ভাড়া মানে অনেকটা save হচ্ছে ধর টাকা পয়সা দিক থেকে দেখতে গেলে মানে student রা কিন্তু ওখানে সুযোগ সুবিধা টা পাচ্ছে। হম সুযোগ সুবিধা বলতে গেলে দেখ শুধু টোটো বলে না আমরা যদি বাসেও আসি না, তো ধর আমাদের গ্রাম থেকে এখানটা বাসে যদি আসি, তো যেখানে ধর কুড়ি টাকা করে ভাড়া নেয় সেখানটায় আমরা দশ টাকা আমাদের save হয় সেখানটায় বলে যে তোমরা student তোমরা দশটাকা করে দিও প্রতিদিন যাওয়া আসা করছো। ও মানে তোদের কি গ্রাম থেকে মানে যে বাসটা আসে সেটা কি college অবধি আসে নাকি, না কোথাও নেমে তোরা আবার change করে আসিস? না না college অবধি না আমাদের bus stand অবধি আসে মানে রামপুরহাট bus stand অবধি যায় গিয়ে bus stand থেকে আমাদেরকে ঐটুকু হেঁটে যাই আমরা। ও মানে প্রথমে তোরা তোদের বাড়ি থেকে বাসে আসিস bus stand অবধি তারপরে bus stand থেকে আবার হেঁটে যাস আবার কোন দিন যদিবা সময়ের জন্য হয়তো দেরী হয়ে গেল সেদিন হয়তো টোটো বা অটোর করে এর মধ্যেমে চলে যাস তাই তো? হম

তাছাড়া তো কোন আমাদের উপায় নাই তাই না। এবার ধরো যদি বাসের জন্য আমরা wait করি তাহলে কি হয় আমাদের সময়ের তখন হয়ে যায় আর এমনিতেও বাসের বুঝতেই তো পারছো সময়টা ঠিক থাকে না। হ্যাঁ সেটা একটা ঠিক মানে বাসের সময় ঠিক থাকে না তেমন ধর passenger মানে বাসের এমন একটা জিনিস সব local যে বাসগুলো হয় সেগুলোর passenger কিন্তু একটু সময় পর পর নামতে থাকে নামতে থাকে ফলে কি হয় হয়তো সময়টা কিন্তু একটু বেশি লেগে যায় মানে গন্তব্যস্থলে পৌছানোর জন্য। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি বলতো মানে হচ্ছে তোর একটা কথা হচ্ছে কি তোর মানে বাসটা কিন্তু ধর ঠিক গতিতেই দেয় সময় মতো পৌছে দেওয়ার জন্য কিন্তু বাসটা যায় কিন্তু একটা কথা হচ্ছে রাস্তায় এমন পরিমাণ jam থাকে না, না যে বাসটা টাকে তাড়াতাড়ি ও মানে crossing করে বা ভেদ করে যেতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। হম jam এর জন্যে এটা হয় বেশিরভাগ। আর একটা কথা তোকে বলি আমি মানে আমার তো ধর যাতায়াত বলতে গেলে ধর আমি যদি কোন সময় রামপুরহাট যাই তখন আমাদের বাসের থেকে কিন্তু ট্রেনের সুবিধাটা অনেক বেশি মানে তোকে বলব কি মানে ট্রেনে খুব কম পরিমাণ মানে টাকা দিতে লাগে। সেই তারপরে তোর অনেক কম সময়ে চলে যায় তা আমি যদি ট্রেন থেকে ধর ওই ভাবে যেতে চাই আমি বাস college রামপুরহাট college যেটার কথা তুই আমায় বললি সেটাতে করে কি আমার মানে তারপর তোর যাওয়া যাবে না,

তাহলে তো আরামসে যাওয়া হবে, আসা হবে। এমনই তোর হেঁটেও আসা হবে station থেকে college. ও মানে ওখান থেকে দূরত্বটা তো খুব একটা বেশি না মানে একটু কম। ওখান থেকে মানে station থেকে দূরত্বটা খুব কম আহ college এর। ও তাও মানে হাঁটা পথে কতটা সময় লাগবে মানে college আসতে? ওই তো হাঁটা ওই দশ minute লেগে যাবে হাঁটতে। ও মানে প্রায় এই তাহলে প্রায় এক কিলোমিটার মতো বটে নাকি?

হ্যাঁ তোর ট্রেন থেকে সুবিধাটা বেশি হবে।

হম আর এখন college টা কি জানিস তো মানে college না চেনার মতন কেউ নাই, কারণ যেহেতু তোর কাছে তোর smart phone আছেই। হ্যাঁ দেখ smart phone তো আছেই নিয়ে প্রত্যেকে use করে।

হ্যাঁ দেখ এটা একটা তুই একটা ভালো কথা বললি, আর দেখ কথায় কথায় এই জিনিসটাই আমরা ভুলে গেলাম এতখন ধরে আমরা ধর আলোচনা করলাম যে একটা কথা তো সত্যি যে road map আছে সেতো রাস্তার direction করে দেয় মানে কোন দিকে কোন দিকে যেতে হবে, আর যেটা আমি ধর যাব গন্তব্যস্থল সেটা ওর জানিয়ে দেয় এটা একটা কিন্তু সত্যি খুব ভালো একটা opportunity দেখতে গেলে কিন্তু মানে internet কিছুক্ষণ আগেই আমরা, আর মানে internet নিয়ে একটা খারাপ মন্তব্য করছিলাম যে internet দেখে বা online দেখে এগুলো দেখে কিন্তু আমাদের খুব খারাপ হচ্ছে তো সমাজে যেসব বাচ্ছা বাচ্ছা ছেলেরা আছে তারা internet এর ভিতরে তাদের, জীবনটা কিন্তু শেষ করে দিচ্ছে, বা হয়তো যে online games এর জন্যে কিন্তু অনেকে মারা যাচ্ছে এটা কিন্তু খুব খারাপ একটা প্রভাব, আর একটা দেখ এটা গিয়ে positive দিক থেকে দেখছিস কি ধর online, কিন্তু online এ কিন্তু অনেক সুযোগসুবিধা তুই পাবি, সেটাকে কিন্তু ভালো ভাবে তোকে ব্যবহার করতে হবে। হম internet তো আর মানে ও ও বলে দিচ্ছে না আর যে আমাকে খারাপ ভাবে use করো ও আছে মানে ভালোভাবে মানে ভালো ভালো use করার লগে খারাপও use করার লগে এবার যে যেরকম নেয়। আমরা যেমন ধর পড়াশোনা পড়াশোনার দিকে use করি আবার যারা game খেলে তারা game এর দিকে use করে বুঝতে তো পারছো। হ্যাঁ দেখ এটা একটা সত্যি যে আমরা ধর পড়াশোনার দিকে use করছি কি আমরা ভালো কাজে আমাদের সুবিধার্থে use করছি, কেউ আবার সেটাই খারাপ কাজের দিকে use করছে ফলে এটা আমরা বলতে পারি না যে, online source বা online gaming বা online app বা online জিনিসটাই খারাপ এটা কিন্তু আমরা কোনদিনই বলতে পারবো না। হম দেখো game খারাপ জিনিস এটা কখনোই বলা যাবে না কারণ game আমিও খেলি, ধরো পড়াশোনা করছি, মানে পড়তে পড়তে একটু অন্য মনষ্ক হয়ে গেলাম বা বিরক্ত লাগলো তখন কি করি তখন আমি ওই time টায় game খেলি। তো বিরক্তিকর টা কেটে যায়, তখন আবার পড়তে আমি বসি। হ্যাঁ দেখ এটা একটা খুব ভালো দেখ তুই হয়তো game খেলিস আমার কিন্তু game এর দিকে খুব একটা নেশা নেই হয়তো ধর আমি কোন একটা চাপের মধ্যে থাকলাম মানে খুব মানে কি বলব মানে চারিদিক দিয়ে একটা কি রকম যেন হয়ে গেলাম তাহলে শেষমেষ আমি কি করি জানিস তো, online তো যাই online এ যে বিভিন্ন রকম যে video গুলো হয় মানে হাস্যকর video বলতে গেলে মানে মজা দেয় video গুলো ওগুলো দেখি online থেকে ঠিক আছে ভালো লাগে আমার। কিন্তু মনটা যদি খারাপ থাকে তাহলে আমার মন টা free হয়ে যায়। খুব ভালোলাগে কিন্তু সবগুলো কি হয় মনোরঞ্জনটুকু হয়ে যায় বা ধর শরীরের যে ধর আলা আকুতি গুলো ছিল সেগুলো কিন্তু সবটাই কিন্তু আগের mood এ যেন ফিরে আসে। তাহলে ইউটিউব গিয়ে দেখলে কিন্তু খুব ভালো একটা জায়গা। হম আর এমনিতেও আমি ধরো ধর কি হয়েছে তো আমার তখন আমি উচ্চমাধ্যমিক দিয়ে যখন first year এ ভর্তি হই, তখন আমার কাছে একটা বই ছিল না ঠিক আছে, আমি কিনছিলাম না, কিন্তু দাদাকে জিগেস করে এলাম তো দাদা বলছে কিনে নিতে হবে। কিন্তু আমাদের যে এখানে senior যে second semester এ মানে পড়ে, সে আমাকে বললো যে এখন বই না কিনলেও হবে যদি তোর কাছে mobile আছে মানে phone তো আছেই তো phone থেকে তুই পড়তে পারিস তো এবার আমি ওই জিনিসটা জানতাম না যে আমাকে ওই বলে দিল বুঝলি। হ্যাঁ দেখ এটা একটা কিন্তু খুব ভালো মানে তোর দাদা বা যে তোকে ধর এই ব্যাপারে suggest করেছে খুব ভালো বলতে গেলে। কারণ দেখ এখন এই সময় দাঁড়িয়ে যে mobile টা তুই যদি একটু ভালো করে mobile টা ব্যবহার করিস mobile থেকেই তুই কিন্তু সবকিছু জানতে পারবি।